যাহা ফুটবল ম্যাচ হচ্ছে। যো আদমিরা বুট জুতা পরে ফুটবল খেলছে।

এই ফোটোট একটা বড় করা বিল্ডিংয়ের ফটো বটে যে বিল্ডিং -ট--

এই ফোটো -টো একটা ঘরের ফটো বটে। যাহা ঘরটার বাহিরে--

এই ফোটো -টা এক বিউটি পার্লার -এর ফটো বটে যাহা।

ইহা বিউটি পার্লার টোয় একটা ব্যাথার জন্য খাতে খুব চেয়ার লাগা আছে। চেয়ার -টার উপরে একটা তৈলীয়া দেয়া আছে। --

ইহা লাইন -এ লাইন -এ পাঁচটা চেয়ার লাগা আছে ।আর প্রত্যেক চেয়ার -এর সাইড একটা করে এনা দিয়ে দেওয়া আছে আর দেখে উহার সাইড -এ একটা ইয়ে অনেক ভালো ভালো ক্রিম রাখা ।

আর এর নদীর সাইড -এ সাইড -এ অনেক গাছটাছ --

ব্যাঙ্ক এ.টি.এম এই এ.টি.এম -টো অনেক ভালো দেখাচ্ছে এ.টি.এম তা একতলা বিল্ডিং সে বোনা আছে । আর ইহার পোস্টোর -টো নীলা রং করা আছে ।আর একটা আদমি আপন ফোন -টো লিয়ে এই এ.টি.এম টোর ফটো খিঁচছে ।

এই ফোটো টোয় রেলওয়ে ই-স্টেশন -এর ফটো বটে যাহার লেখা আছে ঝাড়গার।

উম ঘরটো একতলা বিল্ডিং -এ বোনা আছে। এতো সাদা রং প্যান্ট করা আছে ঘোরটো ।ঘোরটো দেখতে খুব ভালো দেখাচ্ছে। ঘোরটোর সামনে দুটা মোটর সাইকেল রাখা আছে। আর উহার --

এই ফোটো টায় এগো যোগা ক্লাসের ফোটো বটে যাহা পোস্টার সাদা রংয়ের লিখা আছে।

দশ বারোটা লেবার আরো ম-মথিনে -এ গিট -টি মিলাচ্ছে।

এই ফোটো টোয় এবস সেলুন -এর ফটো বটে তুলে গেলো।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

এই ফোটো -টা একটি এ.টি.এম -এর ফোটো বটে যেমন এ.টি.এম -টার নাম বটে ক্যানারা ব্যাঙ্ক ।